এই ছবিটিতে আমরা একটি দোকান দেখতে পাচ্ছি।

জলের মাঝখানে একটি পাথরের মধ্যে একটি লোককে বসে থাকতে দেখা যাচ্ছে।

আমরা দেখছি এখানে টেবিল করা রয়েছে কাঁচের।

এখানে মন্ডপটি সাদা এবং মেরুন কালার -এর করা রয়েছে।

আমরা অনেকগুলো গাড়ি দেখতে পাচ্ছি লাল সাদা কালার -এর।

আমরা বড়ো নদী লক্ষ্য করতে পারছি এখানে।

চারজন লোককে দেখা যাচ্ছে এখানে বসে রয়েছে।

এই ছবিটির মধ্যে আমরা একটি ইস্কুল -এর ছবি দেখতে পাচ্ছি।

আমরা এখানে একটি ঠাকুর লক্ষ করতে পারছি ঠাকুরটির চারটি হাত রয়েছে।

আমরা দেখছি এখানে অনেকগুলো ফুল রয়েছে।

রেললাইন -টির নীচে আমরা নদী দেখতে পাচ্ছি।

পাশে আমরা আরো দুজন লোককে দেখতে পারছি।

আমরা দেখতে পাচ্ছি ক্যাম্প -টির ভিতরে অনেক বড়ো মাঠ রয়েছে।